এবং অনেক সুন্দর আর এখানে একটা বড় মত বিল্ডিং দেখতে পাচ্ছি।

আর তার আগে অনেক অনেক সাইকেল আর কিছু বাইক দাঁড় করানো আছে ব্যাঙ্ক এর বাইরে--

এই পাহাড়টা অনেক বড় এবং অনেক সুন্দর লাগছে দেখতে।

এবং এ পাহাড়ে একটা জঙ্গলও আছে খুব সুন্দর লাগছে দেখতে।

এখানে-এ গেট -এর মধ্যে করা হয়েছে এবং এখানে কিছু গাছ দেখতে পেয়েছি ছোট ছোট ফুল গাছ।

এবং এখানে একটা রাস্তাও দেখতে পেয়েছি বিল্ডিং -এর--

এই বিল্ডিং এর বাইরে গোল মতন করে একটা বানানো আছে যেটা দেখতে--

আর খুব সুন্দর লাগছে-এ দেখতে-এ।

আহ লোহার খোটা দিয়ে পরে এবং অনেক গাছ দেখতে পেয়েছি এখানে।

খুব সুন্দর লাগছে হারা হারা দেখতে এবং দূরে কিছু ঘর দেখতে পেছি।

এখানে একটা বড় মত মাঠ দেখতে পাছি আর এ মাঠটা অনেক বড়।

এঘরটা অনেক বড় এবং অনেক সুন্দর লাগছে দেখতে এবং এই ঘরটার ওপরে একটা বড় মত বোর্ড লাগানো আছে।